করা হয়েছে এবং অনেকগুলি লোক অনেকগুলি মোমবাতি নিয়ে--

একটি দোকান দেখানো হয়েছে যার মধ্যেল কমলা সাদা ও গোলাপি রং এর কিন্ডারজয়ের প্যাকেট দেখানো হয়েছে ক্রেতা বিক্রেতার গায়ে--

এখানে একটি মন্দিরের ফ সামনের গেট দেখানো হচ্ছে।

ভিন্ন সবুজ রঙের গাছপালা দেখানো হচ্ছে উপরে একটি খোলা আকাশও দেখানো হচ্ছে।

বড় গোলাপী কালারের টপ পরেছে।

যে বাচ্চাটি লাল কালারের স্যুট পড়েছে নীল এবং সাদা কালারের মধ্যে ফ্রক পড়েছে এবং চোখে চশমা দিয়েছে মাথায় চুল বেঁধেছে গোলাপি কালারের রাবার দিয়ে।

এই ছবিটিতে একটি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে যার নিচে আমাদের ভারতবর্ষের--

একটি অট্টালিকা রয়েছে আঃ যেটির গায়ে--

দেখানো হয়েছে যেটি সাদা ও লাল রঙের মধ্যে এটির লেখাটি নীল কালারের রয়েছে এবং পিছনে যে--